এটি একটি বিল্ডিং যেখানে দেখা যাচ্ছে একটি গেট ও রয়েছে। সেখানে একটি--

এখানে একটি লাইট -ও রয়েছে এখানে একটি ফেন -ও রয়ে-

এটি একটি প্যান্ডেল যেখানে দেখা যাচ্ছে বেশ কিছু লোক বসে রয়েছে।

এটি একটি ক্যাম্প যেখানে দেখা যাচ্ছে বেশ কিছু লোক বেশ কিছু বাচ্চা বসে আছে কিছু লোক--

এটি একটি দোকান যেখানে দেখা যাচ্ছে কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে সেখানে একটি কাঁচের--